এবং এখানে কোনো লোকজন দেখা যাচ্ছে না।

এবং এটি একটি দিনের ছবি।

এবং এটি সন্ধে বেলাকার ছবি।

এই ছবিটি দেখে মনে হচ্ছে-এ আকাশটি পুরো পুরি কুয়াশায় ঢাকা।